পুরুলিয়া সৈনিক স্কুলে-এ-র গেটের দৃশ্য দেখানো হয়েছে।

যার সামনে দুটো ছোট ছোট ঘর দেখা যাচ্ছে ঘরের সামনে কিছু জালানাও রয়েছে।

একটি সুইমিং পুলের দৃশ্য দেখানো হয়েছে | সুইমিং পুলের ভিতরে কয়েকজন ছেলের সাঁতার কাটছে | এবং তারা তাদের প্রতিযোগিতায় কম্পিটিশন --

যে রুমের দৃশ্য দেখানো হয়েছে।

এই দৃশ্য দেখানো হয়েছে। যেখানে কয়েকজন মানুষ বাইরে রয়েছে এবং কিছু মানুষ ভেতরে দেখা যাচ্ছে।

যার সামনে কিছু গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে ।

বিল্ডিং গুলির সামনে কিছু মূর্তি রয়েছে মূর্তিগুলোর সামনের দিকে কিছু ফুলের গাছ দেখা যাচ্ছে ফুলের গাছের সামনে কিছু ছেলে দাঁড়িয়ে রয়েছে।